এবং এটাও কদমতলা জলপাইগুঁড়িতে রয়েছে এটা একটা কম্পিউটার ইনস্টিটিউট।

এবং অনেকই-লেকট্রিক এর তারও রয়েছে ।

এবং বাদিকে একটা বড় পুরনো চ চৌকো জিনিস রয়ে--

এবং চুলোও পাটের তৈরি এবং ফেট্টি বাঁধা আছে অরেঞ্জ কালারের।